এখানে দেখতে পাচ্ছি একটা ইস্কুল আছে। ইস্কুল -এর রঙ হচ্ছে কমলা-আ। গাছপালা দেখা যাচ্ছে-এ। আর হচ্ছে-এ সাদা-আ রঙের ইস্কুল -টা। সাইড -এ মাঠ আছে।

এখানে দেখতে পাচ্ছি যে একটা নদী আছে নদীর মধ্যে বাড়িগুলো দেখা যাচ্ছে বাড়িটা রং হচ্ছে পাইটিয়া রং আর হচ্ছে সবুজ রং।

এখানে দেখতে পাচ্ছি একটাই এম ভাঙ্গা মোটরসাইকেল পড়েছে দেখতে পাচ্ছি। একটা মানুষ রয়েছে দেখতে পাচ্ছি।

এখানে দেখতে পাচ্ছি একটা ব্রেডরুম রয়েছে-এ তার সামনেই ম একটা পর্দা রয়েছে দেখতে পাচ্ছি । পর্দাটার রং হলো--